এখানে একটা মাঠ আছে ছোটো এদের মধ্যে সব ছেলে মেয়েরা সব খেলা করছে ব- ব্যাট ।

এবং বাইক - এর নাম হচ্ছে বুলেট । দোকানটা খুবই সুন্দর দেখচ্ছে|

এখনো একটা মূর্তি আছে মূর্তির পাশে অনেকগুলো লোক আছে।

অং বাগানে অনেক গুলো গাছ পালা আছে।